মানে কি তুমি বলতে চাইছো যে আহ মানে যদি ফুলের কথা বলি তো মানে তোমার ধারণা এটা যে ফুলের গাছ হয়তো বা চারা যদি লাগাই সেই বীজ বীজটা যদি লাগাই সেটা হয়তো চারা মানে চারাতে পরিণত হবে তারপরে লোক সেটা কিনবে আরকি সেটা মানে শখ হিসাবে বা সেটা হয় তো বাড়িতে বা ছাদে এইরকম মানে লাগিয়ে রাখার জন্য মানে তাইতো হম সেটাই তুমি দেখো যদি তোমার একটা যদি ভালো বাড়ি থাকে আহ তাহলে তোমার্ কি ইচ্ছে হবে না যে আমার ছাদটা এখান থেকে নিচে অব্দি দেখতে পাওয়া যাচ্ছে তো যদি ছাদের ওপরে বা এই রকম বারান্দায় যদি আমার দুটো ফুলের গাছ থাকতো তো দেখতে ভালো লাগতো

আহ আহ ফল বলো ফুল ফলের মধ্যে সব থেকে better হবে ফলের চাষটা করো যেহুততো বুজতেই পারছো কেন যদি আমি ফলের চাষটা করি সেটাতে হয়তো আমি লাগিয়ে খেতেও পারবো and সেটা বিক্রিও করতে পারবো সেটা আমাকে বাইরে থেকে কিনেও নিয়ে আস্তে হবে না বুঝতে পারছো তো হ্যাঁ আমি আমিতো আহ তোমাকে বারন করেনি যে ফলের চাষটা করতে দেখো তুমি যদি ফলের চাষটা কোনো ম মানেযারা আহ তোমার ফাঁকা জায়গাতে করলে আর ফল ফুলের চাষ টা তুমি যদি মানে আহ তোমার ছাদের ওপরে করো তাহলে তো কোনো অসুবিধা হবেনা না হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে তুমি বলতে চাইছো যে যদি ছাদে মানে ফুলের ফলেরটা না হয় ফুলেরটা করবো অসুবিধা হবে না তাইতো না আমি সেটাও বলছিনা মানে ধরো তুমি ফলের টাও করো ফুলের টাও করো মানে আহ কি তোমাকে ফুলের টাতে সেরকম আহ তোমাকে অতটা সময় দিতে হবে না আহ তুমি ফুলেরটা তুমি আহ শুধু উহ ওকে বিচুনের মতো যেমন উম কোনো গাছের বিচুন তৈরি করতে মানে চারা তৈরি করতে যেরকম হয় সেইরকম ভাবে তুমি ওটাকে ফেলে রেখে দিবে তো চারা হয়ে যাবে বুঝলে তো আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আহ মানে ফুলেরটা তে অতটা তোমাকে মানে দেখতে হবে না যে জল লাগবে মানে বিষ লাগবে এটা লাগবে ওটা লাগবে মানে ওরকম কোনো ব্যাপার না তুমি খালি জলটা দিলে হবে হ্যাঁ তো এবার তুমি যদি বলো যে না আমি ছাদের ওপরে ওঠে যদি একবার ও জল না দিতে পারবো তাহলে কি কি হলো তা করলে তো হবে না তার কারণ একটা গাছ লাগাতে যে যেকোনো জিনিসের ক্ষেত্রে একটা যেমন বাচ্ছা মায়ের পেট থেকে তাকে যেমন ওর লালন পালন করা হয় প্রত্যেকটা জিনিস খাওয়া মানে খাওয়া হয় আর কি তার পরে কিন্তু সেই মানে বাচ্ছাটা বড়ো হয় তার পর একটা মানুষের মতো মানুষ তৈরি হয় কিন্তু তেমনি গাছের ক্ষেত্রে যদি একটা গাছ কে শুধু বীজ ফেলে দিলাম তাহলে কি কেমন করে হবে তার কোনো জল দেওয়া নাই সে কোনো আলো পাচ্ছে ঠিকঠাক কি না তাকে ঘা মানে তার চারি side ঘাস হয়েছে ঘাসটা কাটা আছে বা কাটা নেই কিংবা ঘাসটা তাকে তার থেকে বড়ো গেছে যে ঘাসটা তাকে বড়ো হতে দেয় না এই রকম একটা ব্যাপার আছে তো তাই জন্য আগে ওটাও করতে হবে তাই হম তা তুমি মানে ওটা আহ তোমার ফাঁকা time বা আহ ধরো তুমি বসে আছো তো তখন ছাদের ওপর গিয়ে তুমি সেটা করতে পারো তো দেখো তুমি যদি এদিকে ফলের চাষ টাও করো আহ তাহলে তুমি ধরো ফাঁকা কোনো তোমার এইরকম জমি আছে বা ফাঁকা জায়গা আছে সেখানে তুমি ফলের চাষটাও করতে পারো আর তোমার তো ছাদটা পুরো ফাঁকা পরেই থাকছে সেইরকম কোনো কাজে লাগে না তো তুমি ওই চাদ টাতে তুমি না হয় ফুলের চারা করলে মানে ফুলের চারা যে তোমাকে আমি জোরজবরস্তি করা করবো সে না তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি করো হ্যাঁ হ্যাঁ আমি বুজতে পেরেছি না জোরজবরস্তি কিছু নেই তুমি আমাকে advice টা দিলে ভালোই তার কারণ আমি একটার সঙ্গে একটা দুটোই লাগাতে পারি অসুবিধা হবে না আমার যেহুতু ফুলের সঙ্গে ফলটাও চাষ করতে পারি ফলটা হবে ফুলটা বিক্রি করতে পারবো and ফলটা করতে বিক্রি করতে তাইনা হম সেটাই আর তোমার আহ ফল যদি চাষ করো তো জানোই যে ফল তোমার গাছটা বড়ো হতে তারপর মানে উম

হ্যাঁ হ্যাঁ একদম যাই হোক তুমি কোন চাষটা করছো গো এখন এখন আমি আহ ওই পাট চাষটা সেরকম উহ জানিনা তাই ওটা এখন যেই কাকুটা করেছে তো ধরো আমাদের জমিতে চাষ করছে তো আমি কিছু কিছু করে শিখছি পাট চাষটা

হম সেটাই মানে ধরো আহ দুজনে share এ মিলে আহ করেছি আমি তো সেইরকম জানিনা মানে আহ জেঠু আমাকে আহ যখন আসে জমি যে কি কি করেতে হয় সেটা আমাকে ধরো শিখিয়ে দেয় বা কি কাজে লাগে এইরকম সেকা শিখানোর জন্য আমাকে নিয়ে আসে আরকি একদম একদমএকদম আ খুব ভালোই ব্যাপার গো তুমি একটু খুব আমাকে ভালো আরকি বুদ্ধি দিলে সেদিক থেকে মানে আমি করবো ভাবছি তাহলে তাহলে আমি কোনটা করলে ভালো হবে তো তাহলে যে তাহলে দুটোই একসঙ্গে কি করবো না আহ কোনটা করবো উম দেখো আহ তোমার যদি ফলের চাষটা করো তো ওই যে বললাম একদিনে তো বড়ো হয়ে যাবেনা গাছ আর ফল ধরবেনা ওটা সময় লাগবে তো কি করবা তুমি যদি ফলের চাষটা করো তো তুমি গাছটা লাগিয়ে দেবা নিয়ে লাগিয়ে দেওয়ার পর আহ তোমার আহ ওটা যখন বড়ো হবে তো সেই সময়টা তো তুমি আর কিছু মানে তুলতেও পারবানা মানে তোমার কিছু কিছু চাষও করা হবে না তো কি হবে আহ তুমি যখন ওই ফলের গাছটা লাগিয়ে দিবে তখন ওই ফাঁকা time টা না হয় তুমি অন্য কিছু চাষ করবা একদম একদম ঠিক কথা বলছো তাহলে আমিও ভাবছিলাম যে একটা নতুন চাষ করবো আর কি যেটাতে আমাদের profit benefit দুটোই আছে আরকি হম কি কিসের চাষ করবা দেখো এখন কার দিনে যদি বলা হয় সবজি তা প্রত্যেকটা মানুষ খাই but সবজির দামটা অতটা নেই তাই কি না and যদি বলা হয় যে বাইরের দিক থাকে যদি দেখা যাই তো তুমি এটা পাবে যে বাইরে দিকে মানে বাইরের দিক থেকে ফল আসছে নিয়ে আমাদের কিন্তু আমাদের শহর বা গ্রামে বিক্রি করছে সেটা কিন্তু অনেকটাই দাম সবজির থেকে তো আমি ভাবছিলাম মুসম্বি চেনতো মুসম্বি

তো আমি ভাবছিলাম মুসম্বি টা আর কি আহ মানে লাগাবো আরকি বাড়িতে আমি ওটার মানে কথা বলেছি কি ভাবে লাগাতে হয় না হয় কিভাবে ওটা মানে একটা লাগিয়ে কি ভাবে চাষ হয় না হয় সবকিছু আমি জেনেছি ওই বিষয়ে উম তা তোমার তুমি যখন জেনেছ তখন মানে কিরকম মনে হচ্ছে ওটা কি করা তোমার মানে ওটাকি করা সম্ভব করা সম্ভব হ্যাঁ হ্যাঁ মুসম্বি তা করা সম্ভব মানে বলতে চাইছে মুসম্বির ব্যাপারে সবাই জানে না ঠিকঠাক মতো তাই জন্য হয়তো আমাদের গ্রামে ঘরে চাষ করে না কিন্তু আদও যদি বাপেরটা জানে না তাহলে কিন্তু মানে একদম সবাই ওটাই চাষ করবে ও তা তুমি সুরি শুরু করো তোমার যদি মানে সেই রকম দেখবে এই মাটিতে চাষ সেরকম হচ্ছে ভালো হচ্ছে তাহলে না হয় আমরা আমরা এইদিকে শুরু করবো তোমার কাছ থেকে জেনে

হ্যাঁ আর এমনিতে ধরো আহ কি হয় এখন ধরো internet এর যুগ উম তোমার আহ কিছু দেখলাম যে এইটার আহ এইরকম অবস্থা তো ধরো internet এ search করলে এখন পাওয়া যাই অনেক কিছু

হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই বলেছো তার জন্য না যে internet কাজ করলে এখন কিন্তু সবকিছু পাওয়া যাই এটা কোনো ব্যাপার না আর যদি না জানা থাকে সেটা হয়তো google এ কিংবা কোনো website থেকে search করে তুমি কিন্তু

উম তা আহ তুমি এ তুমি তুমি তোমাদের আছে তুমি যে চাষ করবো বলছো তোমাদের আহ মানে জমি জমি কত খানি আছে বলতো দেখো জমির ব্যাপারে যদি বলতে যাও তাহলে দেখো আমরা জমি কিন্তু জমি আমাদের উহ যাই বা ছিল আমার বাবা বিক্রি করে দিয়েছে তো জমিতে আর কি অত interest না যেহুতু আমার বাবা চাষ করতো না প্রথম থেকে ব্যাবসার জন্য তো তাইজন্য জমি জমি নেই but মানে আমার যেটা বাড়ি তৈরি করেছি নতুন তো বাড়ির পেছনে আরকি অনেকটাই আরকি জায়গা আছে তো সেখানে আরকি করবো ভাবছি আহ ওই তোমার ফলের চাষ টা যেহুতু তোমার বাড়ির মধ্যে থাকবে safety ইর মধ্যেও মানে ও কোনো ভয় নেই যে কেও হয়তো ভেঙে দেবে কিংবা হয়তো গরু মহিষে খেয়ে নিবে এইটা এইরকম কোনো ব্যাপার নেই বুজতে পারলে আহ তাহলে তো ভালোই হয় যদি তোমাদের মানে বাড়ির আহ জায়গা যদি ফাঁকা থাকে অনেকটা দিয়ে সেরকম দিয়ে ওখানে চাষ করা হয় তাহলে আহ তোমার তো ভালোই হলো তোমার আহ ওই বাড়ির কাছে থাকবে মানে আহ এই রকম কোনো ভয় থাকবে না যে তোমার গাছটাকে উপরে দেবে বা ভেঙে দেবে বা কোনো কিছু তে মানে ছাগল মানে যেগুলো ছাগল গরু হয় সেগুলো যদি খেয়ে নেই এই ভয়টা তোমার থাকবেনাতো সব সময় তোমার চোখের কাছে থাকছে একদম একদম আর আমি এটাও করতে পারছি তোমার যে সব সময় গাছটা দেখাশোনা করতে পারবো জল টল ঠিকঠাক ভাবে দিতে পারবো কখন কি দিতে এগুলো কিন্তু সব পারবো হম তা বটে তাহলে ভালোই ভেবেছো তুমি তুমি যদি আহ ওই আহ উম কি মোসম্বি তারপরে তুমি যদি আপেল এইরকম চাষ করো তো তোমার একদম ভালো চাষ হবে কিন্তু সমস্যা হচ্ছে তোমাকে ভালো ভাবে জানতে হবে যে আদও কি এই মাটিতে মানে এই মাটিতে কি আদও ভালো ফল ধরবে না কি এতাকেউ তুমি ভালো করে জেনে নাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সে ব্যাপারে তো আমিতো সে বিষয়ে জেনেছি অসুবিধা নেই তো আমাকে কি করতে হবে মাটিটা কিন্তু ওখানে ফেলতে হবে extra করে বুজতে পারলে যেমন তোমার বালি মাটি আছে

ও তা তুমি কবে মাটি ফেলবে ভাবছো মাটি ফেলবো আমিতো ভাবছি কয়েকদিন পরে যেহুতু আহ যদি কথা বলা হয় দেখো মানে চাষটা যদি করতে হয় তাহলে এখনই করা উচিত তাই জন্য আমি বলে রেখেছি তো দেখি ওরা কবে ই মানে বললো যে মানে দুই তিন দুএকদিনের মধ্যে চলে আসবে সেটা অসুবিধা নেই দুদিনের মধ্যে নিয়ে আসুক তো ততদিনে আমি সব গুলো রকম try সবরকম try করছি বলতে ওই তোমার বীজ টিজ এগুলো সব কিনে নিয়ে তোমার সব ready করে রাখছি মাটিটা ফেললেই আহ কয়েকদিন জল দিবো সে মাটিটাই জল দিয়ে যখন বসে যাবে তখন তার ওপরে তখন লাগিয়ে দেব উম তা বেশ ভালোই ভেবেছো আর দেখো আহ যখন তুমি চাষটা করবো ভেবে নিয়েছো তখন তো আর বসে থেকে লাভ নেই না এখন থেকে যদি শুরু করে দাও তাহলে তোমার সময়টাও আহ কম লাগবে আর তুমি যদি ভেবে রাখো না করছি দুদিন পর এই রকম কিছু তখন তুমি যত দেরি করবে তোমার সময়টা তত চলে মানে তাড়াতাড়ি শেষ হবে একদম একদম ঠিককথা বলেছো এই জন্যই যদি যে কোনো কাজ শুরু করতে গেলে না কালকে করে লাভ নেই যদি time পাও তো এখনই করতে লাগো এইরকম একটি ব্যাপার আর কি আমার চিন্তা ভাবনা যাই হোক নিয়ে বোলো তোমার তুমি তাহলে তুমি কি মানে তোমার জমি কি পরের বারকি ওই কাকুটাকে দেবে না তুমি চাষ করবে না না দেখো কাকুটা যেহুতু আমাকে সবরকম সিকাচ্ছে তো আহ আমার আমি আসা করি আহ পাটটা মানে বোরো হতে হতে আমি প্রায় সবকিছু শিখে যাবো তো পরের বার থেকে আমি করবো আচ্ছা আচ্ছা এটা খুব ভালো ব্যাপার যে তুমি চাষ করবে তারপর তো বুজতে পারছো যে অন্য কে চাষ করতে দেওয়া মানে নিজের চাষ করা অনেক টাই better যেহুতু সবকিছু profit নিজেই পাওয়া যাবে নিজের জমির হ্যাঁ কিন্তু মানে কি জানতো মানে জানতামনা তো এই আহ চাষ তার বাপারে তো সেই জন্য এই এ এ এবারটা করতে দিয়েছি

সেহুতু তো তাই জন্য আরকি Phone টা রাখছি কিন্তু হ্যাঁ আবার পরে call করবো নিয়ে পুরো বিষয় তা কিন্তু কথা বলবো আচ্ছা বেশ তাই হবে তুমি Phone আমায় খোবদদার Phone করো হ্যাঁ ভুলে যেওনা হ্যাঁ অবশই তোমাকে Phone করবো তুমি Phone টা receive করো তাহলে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা বেশ তাই হলো আচ্ছা বেশ ঠিকাছে তাহলে খাওয়া দাওয়া করে নিয়ো হ্যাঁ বেশ ঠিকাছে রাখছি তাহলে আর বাড়িতে বলবে যে বাবা মাকে বলবে যে আমি Phone করেছিলাম আরকি ঠিক আছে হ্যাঁ অবশ্যই বলবো বাবা মা কে যে তুমি Phone করেছিলে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি রাখলাম তাহলে হ্যাঁ ভাই